মূর্তি দেখা যাচ্ছে মূর্তির উপরে একটা পৃথিবী। পৃথিবীর উপরে ব লেখা যেটা মানে বিশ্ব বাংলা। মূর্তিটা নিচের অংশটা একটা ফুটবল প্লেয়ারের পা যে প্যান্ট পড়ে দাঁড়িয়ে আছে। পায়ে অনেক মাসেলস আছে।

একটা হসপিটালের বাইরে থেকে ছবিটা তোলা হয়েছে হসপিটাল -টা সাদা রঙের দেখা যাচ্ছে আর সামনে পোস্টার -টা দেখা যাচ্ছে যেটায় লেখা আছে নর সুবরবান হসপিটাল ।

দুটি চেয়ার দেখা যাচ্ছে একজন পুরুষ দাঁড়িয়ে আছে চোখে চশমা মুখে মাক্স ও সাদা জামা পরে আর তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে তিনি সবুজ জামা কাপড় পরেছেন মুখে মাক্স মাথায় হেড ক্যাপ লেখা আছে দা সার্চ নো ইওর হেলথ ।

এখানে ঘরের কিছুটা অংশ দেখানো হয়েছে। যেখানে ঘরের ফিল্টার দেখা যাচ্ছে। অনেকগুলো বই খাতা দেখা যাচ্ছে। কয়েকটা মোটা কয়েকটা পাতলা। বই খাতা শোকেসে ওইগুলো সুন্দর করে সাজানো আছে। একটা লেখা দেখা যাচ্ছে কেরিয়ার গাইড নামে। তার নিচে --

ফোর এইটটি সিক্স সারদা পল্লী কলকাতা ফিফটি ফাইভ নেয়ার শীতলা মন্দির ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর টু ওয়ান ওয়ান তথ্রি এইট জিরো একটা সাদা দেওয়ালের উপরে হলুদ রঙের পোষ্টার টি টাঙ্গানো রয়েছে।

পাশে একটা পোস্টার টাঙানো রয়েছে যেটাতে লেখা আছে অ্যাফিলিয়েটেড উইথ আই.এস.ও. নাইন জিরো জিরো ওয়ান টু থাউজেন্ড ফিফটিন স্টাডি সলিউশন ইওর সাকসেস আওয়ার অ্যাচিভমেন্ট।

সামনে আরো দুটো চেয়ার আছে পাশে একটা আলমারি আছে। আলমারিটা সবুজ ও সাদা রংয়ের পর্দা দিয়ে ঢাকা রয়েছে। জানলা গুলোর পাশে একটা মূর্তি রয়েছে। একটা এচিভমেন্ট সার্টিফিকেট রয়েছে একটা দরজা দেখা যাচ্ছে।

একজন লোক খালি গায়ে প্যান্ট পড়ে হাঁটছে আর আর একজন লোক জামা পড়ে হাঁটছে একটা রেলিং দেখা যাচ্ছে দূরে পেছনে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে ।

একটা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। মাটির উপর অনেক ঘাস আছে। অনেক গুলো লোকজন দেখা যাচ্ছে দূরে। সাইডেও কয়েকটা লোক দেখা যাচ্ছে। দুটো বিল্ডিং দেখা যাচ্ছে। একটা বিল্ডিং এর রং সাদা আর একটা বিল্ডিং এর রং নীল ও গ্রে । অনেক গাছপালা দেখা যাচ্ছে দূরে।

অ্যাপার্টমেন্ট এর তলাটা পিংক কালার এর ও নিচে ঘাস এর মত গালিচা পাতা আছে যেটা সবুজ রঙের।

কেকের দোকান দেখা যাচ্ছে। কেকে এর দোকানটার মনজিনিস । সেখানে কিছু কাস্টমার দাঁড়িয়ে আছে। কয়েকটা মহিলা কেকে এর প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। কয়েকজন কেক তাকে দেখছে। অনেক রকম কেক দেখা যাচ্ছে।

অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে একটা বাড়ির উপরে হোর্ডিং এ লেখা আছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিচে অনেক বাইক ও সাইকেল পার্ক করা আছে ।

দুজন দেখা যাচ্ছে রাস্তা পার করছে। আশে পাশে অনেক বাড়ি ঘর দোর দেখা যাচ্ছে পিছনে কয়েকটা গাছ পালাও দেখা যাচ্ছে পেট্রোল পাম্প -টা এইচ.পি. ।